এই পিকচার -টা দেখে মনে হচ্ছে এটা কোন হসপিটাল -এর অ্যা সামনের পজিশন ।

আ এটা একটা খুব সুন্দর কম্পানি যেটা বাইরে থেকে দেখছি এবং ভেতরটাও খুব সুন্দর এই কম্পানি -তে অনেক মানুষের রোজী রোটি চলে।

এখানে-এএএএ অটো বাস ট্রাম সবদিক থেকেই প্রবলেম হয়।

যে-এ ইকো পার্ক -এর মধ্যে যে ঝিল আছে সেখানকার একটা স্পিড বোট ।

এটা স্টেট ব্যাঙ্কে -এর একটা এ.টি.এম. যেখানে সিকিউরিটি -রা দাঁড়িয়ে আছে।

বা এখানে কোন ফ্যামিলি নিয়েএএএ রেস্টুরেন্ট -এ সব রকম খাওয়ার খেতে পারবেন।

একটা কোন -এর প্রতিযোগিতা হচ্ছে যেখানে -এর কাজ দিয়েছে।